আমার প্রিয় দেশবাসী নমস্কার
মন কি বাত অর্থাৎ আপনাদের সঙ্গে মিলিত হওয়ার এক শুভ সুযোগ
আর যখন নিজের পরিবারের মানুষদের সঙ্গে মিলিত হই তখন সেটা কত আনন্দের কত তৃপ্তির
মন কি বাতএর মাধ্যমে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এমনই অনুভব হয় আর আজ তো আমাদের একসঙ্গে পথ চলার একশো আটতম পর্ব
আমাদের এখানে ১০৮ সংখ্যাটির গুরুত্ব এর পবিত্রতা এক গভীর অধ্যয়নের বিষয়
মালায় একশো আটটি পুঁতি ১০৮ বার জপ ১০৮টি পুণ্য ক্ষেত্র মন্দিরে ১০৮টি সিঁড়ির ধাপ ১০৮টি ঘন্টা ১০৮ এই অঙ্কটি অসীম আস্থার সঙ্গে যুক্ত
এই কারণে মন কি বাতএর একশো আটতম পর্ব আমার জন্য আরও বিশিষ্ট হয়ে উঠেছে
এই একশো আটটি পর্বে জনগণের অংশগ্রহণের কত উদাহরণ প্রত্যক্ষ করেছি আমি সেখান থেকে প্রেরণা পেয়েছি
এখন এই পর্যায়ে পৌঁছনোর পর আমাদের নতুন এক শুভারম্ভ করতে হবে নতুন উদ্যমের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার সঙ্কল্প গ্রহণ করতে হবে
আর এটা কত সুখকর সংযোগ যে আগামীকালের সূর্যোদয় ২০২৪এর প্রথম সূর্যোদয় হবে ২০২৪ সালে প্রবেশ ঘটে যাবে আমাদের
আপনাদের সবাইকে ২০২৪ সালের অনেক অনেক শুভেচ্ছা
বন্ধুরা মন কি বাত শুনে অনেক মানুষ আমাকে চিঠি লিখে নিজেদের স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন
এটা একশো চল্লিশ কোটি ভারতীয়দের শক্তি যে এই বছর আমাদের দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ অনেক সাফল্য অর্জন করেছে
এই বছরে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে যার প্রতীক্ষা ছিল বহু বছর ধরে
ভারত পঞ্চম সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ায় অনেক মানুষ চিঠি লিখে আনন্দ প্রকাশ করেছেন
অনেক মানুষ আমাকে জিটুয়েন্টি সামিটের সাফল্য মনে করিয়ে দিয়েছেন
বন্ধুরা আজ ভারতের প্রত্যেকটি কোণ বিকশিত ভারতের চিন্তায় আত্মনির্ভতার ভাবনায় আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন আবিষ্ট রয়েছেন
২০২৪এ আমাদের এই চিন্তা আর অভিঘাত বজায় রাখতে হবে
দীপাবলীতে রেকর্ড বিপণন এটা প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেক ভারতীয় ভোকাল ফর লোকাল মন্ত্রকে গুরুত্ব দিচ্ছে
বন্ধুরা আজও বহু মানুষ চন্দ্রযানথ্রিএর সাফল্য নিয়ে বার্তা পাঠিয়ে চলেছেন আমাকে
আমার বিশ্বাস যে আমার মত আপনারাও আমাদের বৈজ্ঞানিক বিশেষ করে মহিলা বৈজ্ঞানিকদের নিয়ে গর্ব অনুভব করেন
বন্ধুরা এবার নাটুনাটু অস্কার পাওয়ায় গোটা দেশ খুশিতে নেচে উঠেছে
দ্য এলিফ্যান্ট হুইসপারারসএর সাফল্যের কথা শুনে কে খুশি হয়নি এর মাধ্যমে সারা বিশ্ব ভারতের সৃষ্টিশীলতাকে প্রত্যক্ষ করেছে আর প্রকৃতির সঙ্গে আমাদের গভীর যোগকে বুঝেছে
এই বছর খেলাধুলোতেও আমাদের অ্যাথলীটরা দুরন্ত প্রদর্শন করেছে
এশীয়ান গেমসে আমাদের খেলোয়াড়রা একশো সাতটি আর এশিয়ান প্যারাগেমসে একশো এগারোটি পদক জিতেছে
ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়রা নিজেদের প্রদর্শনের মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে
অনূর্ধ্ব উনিশ T20 ক্রিকেট বিশ্বকাপে আমাদের মহিলা ক্রিকেট দলের জয় অত্যন্ত প্রেরণাদায়ক
অনেক খেলায় খেলোয়াড়দের সাফল্য দেশের নাম উজ্জ্বল করেছে
এবার ২০২৪ সালে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হবে যার জন্য গোটা দেশ আমাদের খেলোয়াড়দের উৎসাহ বাড়াচ্ছে
বন্ধুরা যখনই আমরা মিলেমিশে প্রচেষ্টা করেছি আমাদের দেশের বিকাশ যাত্রায় তা যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে
আমরা আজাদি কা অমৃত মহোৎসব এবং মেরি মাটি মেরা দেশএর মতো সফল অভিযানের অভিজ্ঞতা লাভ করেছি
এতে কোটি কোটি মানুষের অংশগ্রহণের সাক্ষী আমরা সবাই
৭০ হাজার অমৃত সরোবর নির্মাণও আমাদের সম্মিলিত উপলব্ধী
বন্ধুরা আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে দেশ Innovationকে গুরুত্ব দেয় না তার উন্নয়ন থেমে যায়
ভারতের ইনোভেশন Hubএ পরিণত হওয়া এই সত্যের প্রতীক যে আমরা থামতে রাজি নই
২০১৫ সালে আমরা গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৮১তম স্থানে ছিলাম আজ আমাদের র্যাঙ্ক ৪০
এই বছর ভারতে দায়ের করা পেটেন্টের সংখ্যা বেশি ছিল যার মধ্যে প্রায় ৬০ ডোমেস্টিক ফান্ডস থেকে ছিল
এবার কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে
আপনি যদি এই উপলব্ধিগুলির একটি তালিকা তৈরি করতে শুরু করেন তবে এটি কখনই সম্পূর্ণ হবে না
ভারতের সম্ভাবনা যে কতটা প্রভাবশালী এটা তার একটা আভাস মাত্র দেশের এই সাফল্যগুলি থেকে দেশের মানুষের এই উপলব্ধিগুলি থেকে অনুপ্রেরণা নিতে হবে গর্ব করতে হবে নতুন সংকল্প নিতে হবে
আবারও আমি আপনাদের সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানাই
আমার পরিবারবর্গ আমরা এই মুহূর্তে ভারত সম্পর্কে সর্বত্র যে আশা এবং উদ্দীপনা নিয়ে আলোচনা করলাম এই আশা এবং প্রত্যাশাটি খুবই ভাল
ভারত যখন বিকশিত হবে তখন সবচেয়ে বেশি উপকৃত হবে যুবসমাজ
তবে যুবসমাজ এর থেকে তখনই লাভবান হবে যখন তারা ফিট হবে
আজকাল আমরা দেখছি যে লাইফস্টাইল সম্পর্কিত রোগগুলি সম্পর্কে কতটা আলোচনা হয় এটি আমাদের সকলের জন্য বিশেষ করে যুবসমাজের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়
এই মনকি বাতএর জন্য আমি আপনাদের সকলকে ফিট ইন্ডিয়া সম্পর্কিত ইনপুট পাঠাতে অনুরোধ করেছিলাম
আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন তা আমাকে খুবই উৎসাহিত করেছে
অনেক সংখ্যক স্টার্টআপও আমাকে নমো অ্যাপে তাদের পরামর্শ পাঠিয়েছে তারা তাদের বিভিন্ন অনন্য প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে
বন্ধুরা ভারতের প্রচেষ্টার কারণে ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার ওএফ মিলেটস হিসাবে পালন করা সম্ভব হয়েছিল
এর ফলে এই ক্ষেত্রে কাজ করা স্টার্টআপগুলি বেশ কিছু সুযোগ পেয়েছে এর মধ্যে রয়েছে লখনউ থেকে শুরু হওয়া কিরোজ ফুডস প্রয়াগরাজের গ্র্যান্ডমা মিলেটস এবং নিউট্রাসিউটিক্যাল রিচ অর্গানিক ইন্ডিয়াএর মতো অনেক স্টার্টআপ
আলপিনো হেলথ ফুডস আরবোরিয়াল এবং কিরোস Foodএর সঙ্গে যুক্ত যুবসমাজ স্বাস্থ্যকর খাবারের বিকল্প সম্পর্কে নতুন নতুন উদ্ভাবন করছে
বেঙ্গালুরুর আনবক্স হেলথের সঙ্গে যুক্ত যুবসমাজ এটাও জানিয়েছে যে কিভাবে তারা মানুষকে তাদের পছন্দের ডায়েট বেছে নিতে সাহায্য করছে
ফিজিক্যাল Healthএর প্রতি আগ্রহ যেভাবে বাড়ছে তার ফলে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোচ ও প্রশিক্ষকের চাহিদাও বাড়ছে
যোগো টেকনোলজিস এর মতো স্টার্টআপগুলি এই চাহিদা মেটাতে সাহায্য করছে।
বন্ধুরা আজ শারীরিক স্বাস্থ্য এবং ভালো থাকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তবে এর সঙ্গেই সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক স্বাস্থ্য
আমি জেনে খুবই আনন্দিত যে মুম্বাইভিত্তিক স্টার্টআপ যেমন ইনফি হিল এবং ইউর ডস্ট মানসিক স্বাস্থ্য এবং ভেল beingএর উন্নতির জন্য কাজ করছে
শুধু তাই নয় আজ আর্টিফিশিয়াল Intelligenceএর মতো Technologyএর জন্য ব্যবহার করা হচ্ছে
বন্ধুরা আমি এখানে শুধুমাত্র কয়েকটি স্টার্টআপেরই নাম নিতে পারি কারণ তালিকাটি অনেক দীর্ঘ
আমি আপনাদের সকলকে অনুরোধ করব ফিট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনোভেটিভ হেলথ কারে স্টার্টআপস সম্পর্কে আমাকে অবশ্যই লিখতে থাকুন
আমি আপনার সঙ্গে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতাও শেয়ার করতে চাই
এই প্রথম messageটি সদগুরু জগ্গি বাসুদেবজীর
তিনি ফিটনেস বিশেষত ফিটনেস ওএফ থে মাইন্ড অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন
অডিও
মন কি বাতের এই পর্বে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারাটা আমার সৌভাগ্য
মানসিক রোগ এবং আমাদের স্নায়ুতন্ত্র সরাসরি সম্পর্কিত
আমদের স্নায়ুতন্ত্র কতটা সজাগ সচল এবং ঝামেলা মুক্ত থাকবে তা নির্ধারণ করে আমরা নিজেদের ভেতরে কতটা আনন্দ অনুভব করছি তার ওপর
আমরা যাকে বলি শান্তি প্রেম আনন্দ যন্ত্রণা বিষণ্নতা উচ্ছ্বাস সবগুলোরই একটি কেমিক্যাল নিউরোলজিক্যাল ভিত্তি রয়েছে
ফার্মাকোলজি মূলত বাইরে থেকে কেমিক্যালস যোগ করে শরীরের মধ্যে কেমিক্যাল ইমব্যালেন্স ঠিক করার চেষ্টা করে
মানসিক রোগগুলি এইভাবেই সামাল দেওয়া হয়
কিন্তু আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে বাইরে থেকে ক্যামিক্যাল গ্রহণ করা প্রয়োজন তখনই যখন কেউ গুরুতর পরিস্থিতিতে রয়েছে
শরীরের অভ্যন্তরে মনের স্বাস্থ্য রক্ষার জন্য বা সুষম রাসায়নিক ব্যবস্থার জন্য শান্তি আনন্দ সুখের উপযোগী রাসায়নিক ব্যবস্থার জন্য কাজ করা প্রত্যেকের জীবনের একটা সমাজের সাংস্কৃতিক চর্যার বিশ্বজুড়ে প্রতিটি দেশের এবং সামগ্রিকভাবে মানবতার অঙ্গ করে তুলতে হবে
এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বুঝি যে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের মনের ভারসাম্য একটি ফ্রেজাইল প্রিভিলেজ এগুলোকে রক্ষা করতে হবে লালন করতে হবে আমাদের
এই লক্ষ্যে যোগ পদ্ধতিতে নানা স্তরের ক্রিয়ার সংস্থান আছে
আত্তীকরণ করার এমন পদ্ধতি আছে যা নিজেদের রসায়নে ভারসাম্য আনতে এবং নিজেদের স্নায়ুব্যবস্থায় বিশেষ একটা প্রশান্তি আনতে সাধারণ ক্রিয়া হিসাবে অভ্যাস করতে পারে মানুষ
অন্তরের সুস্থতা আনার প্রযুক্তি যোগবিজ্ঞান হিসাবে পরিচিত
আসুন এটার চর্চা করি
সাধারণত সদগুরুজি এরকম উত্তম উপায়ে নিজের কথাকে সামনে রাখার জন্যই পরিচিত
আসুন এবার আমরা জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় হরমনপ্রীত কৌর জির কথা শুনি
অডিও
নমস্কার
আমি আমার দেশবাসীকে মন কি বাত এর মাধ্যমে কিছু বলতে চাই
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির ফিট ইন্ডিয়ার প্রয়াস আমায় নিজের ফিটনেস মন্ত্র আপনাদের সকলের সঙ্গে শারে করার জন্য উৎসাহিত করেছে
আপনাদের সবাইকে আমার প্রথম সাজেসশন এটাই যে ওনে ক্যানট আউটট্রেন আ বাদ ডায়েট অর্থাৎ আপনারা কি খান আর কখন খান এই ব্যাপারে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মোদী জি সবাইকে বাজরা খাবার জন্য এনকোরেজ করেছেন
যা ইমিউনিটি বাড়ায় আর টেকসই কৃষিতে সাহায্য করবে এবং বাজরা হজম করাও সহজ
রেগুলার এক্সারসাইজ এবং ৭ঘণ্টার সম্পূর্ণ ঘুম শরীরের জন্য খুবই প্রয়োজনীয় আর ফিট থাকতেও সাহায্য করে
এর জন্য অনেক ডিসিপ্লিন এবং consistencyএরও দরকার
যখন আপনি এর ফল লাভ করতে শুরু করবেন তখন আপনি নিজেই প্রত্যেকদিন এক্সারসাইজ করা শুরু করে দেবেন
আমায় আপনাদের সবার সঙ্গে কথা বলার এবং নিজের ফিটনেস মন্ত্র শারে করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক ধন্যবাদ
হরমনপ্রীতজির মতো প্রতিভাবান খেলোয়াড়ের কথা নিশ্চিতরূপে আপনাদের সবাইকে অনুপ্রাণিত করবে
আসুন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ জির কথা শুনি
আমরা সবাই জানি যে ওঁর খেলা দাবা এর জন্য মেন্টাল ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ
অডিও
নমস্কার
আমি বিশ্বনাথন আনন্দ
আপনারা আমায় চেস খেলতে দেখেছেন এবং প্রায়ই আমায় জিজ্ঞেস করা হয় আমার ফিটনেস রুটিন সম্বন্ধে
এখন দাবায় প্রচুর পরিমাণে একাগ্রতা ও ধৈর্যের দরকার তাই আমি নিজেকে ফিট এবং কর্মতৎপর রাখার জন্য এগুলি করি
আমি যোগাভ্যাস করি সপ্তাহে দুবার কার্ডিও করি সপ্তাহে দুবার
আমি ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং ওয়েট ট্রেইনিং এর উপর ফোকাস করি এবং প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন ছুটি নেবার চেষ্টা করি
এই সব কিছুই দাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
ছয়সাত ঘন্টা তীব্র মানসিক পরিশ্রম করার মত স্ট্যামিনা আপনার থাকতে হবে
পাশাপাশি আরামদায়কভাবে বসার মত নমনীয়তা থাকা প্রয়োজন
দাবা খেলা মানে কোন একটি সমস্যায় মনঃসংযোগ করা সে ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা শান্ত স্থির থাকতে সাহায্য করে
মন কি বাতএর সকল শ্রোতার প্রতি আমার ফিটনেস টিপস্ হল প্রশান্ত থাকা এবং সামনে যে কাজ রয়েছে তাতে শান্ত ভাবে মনঃসংযোগ করা
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম ফিটনেস টিপ হচ্ছে রাতে ভালো করে ঘুমনো
রাতে চারপাঁচ ঘণ্টা ঘুমনোর অভ্যাস করবেন না
আমার মতে ন্যূনতম সাত বা আট ঘন্টার ঘুম আবশ্যক
কাজেই আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে রাতের ভালো ঘুমের জন্য কারণ তখনই পরের দিনটা আপনারা প্রশান্ত মনে কাটাতে পারবেন আবেগ প্রবণ হয়ে কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং আপনাদের আবেগকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন
তাই আমার কাছে ঘুমই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিটনেস টিপ
আসুন এবার অক্ষয় কুমার জির কথা শুনি
অডিও
নমস্কার আমি অক্ষয় কুমার
সবার প্রথমে আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রীজিকে অনেক ধন্যবাদ জানাই যে তাঁর মন কি বাতে আমিও আমার মনের কথা আপনাদের শোনানোর একটা ছোট্ট সুযোগ পেলাম
আপনারা তো জানেন যে আমি ফিটনেস্এর জন্য যতটা প্যাশনেট তার থেকেও অনেক বেশি প্যাশনেট প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে ফিট থাকার ব্যাপারে
ফ্যান্সি জিমের থেকেও আমি বেশি পছন্দ করি বাইরে সাঁতার কাটা ব্যাডমিন্টন খেলা সিঁড়ি দিয়ে ওঠা মুগুরের সাহায্যে ব্যায়াম করা স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা
যেমন আমার মনে হয় শুদ্ধ ঘি যদি সঠিক মাত্রায় খাওয়া যায় তাহলে তা আমাদের জন্য উপকারী
কিন্তু আমি দেখি অনেক ইয়াং ছেলে মেয়ে মোটা হয়ে যাবেন এই আশঙ্কায় ঘি খান না
আমাদের ফিটনেসের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি
আপনারা ডাক্তারদের পরামর্শ নিয়ে নিজেদের লাইফস্টাইল বদলান কোন ফিল্মস্টারের বডি দেখে নয়
অভিনেতাদের স্ক্রিনে যেমন দেখতে লাগে তেমনটা তারা বাস্তবে অনেক সময়ই হন না
অনেক ধরনের ফিল্টার স্পেশাল এফেক্ট ব্যবহার করা হয় আর আমরা সেগুলি দেখে নিজেদের শরীরে বদল আনার জন্য ভুল শর্টকাট ব্যবহার করা শুরু করে দিই
আজকাল এত এত মানুষ স্টেরয়েড নিয়ে সিক্স প্যাক এইট প্যাকের জন্য ছুটছেন
এই ধরনের শর্টকাটে শরীর ওপর ওপর ফুলে যায় কিন্তু ভেতরে ফাঁপা অপুষ্টই রয়ে যায়
আপনারা মনে রাখবেন যে শর্টকাট ক্যান কাট ইয়োর লাইফ শর্ট অর্থাৎ শর্টকাট আপনাদের আয়ু কমিয়ে দিতে পারে
আপনাদের শর্টকাট নয় প্রয়োজন লং লাস্টিং ফিটনেস
বন্ধুরা ফিটনেস একরকমের সাধনা
ইনস্ট্যান্ট কফি বা দুমিনিটের নুডলস নয়
নতুন বছরে নিজের কাছে শপথ নাও নো কেমিক্যালস নো shortcut শরীর চর্চা যোগাভ্যাস ভালো খাবার ঠিক সময় ঘুমানো সামান্য মেডিটেশন আর তার সঙ্গে সবচেয়ে জরুরি তোমায় যেমনই দেখতে হোক সেটাই আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করো
আজকে থেকে ফিল্টার ওয়ালা লাইফ নয় ফিটার লাইফ নিয়ে বাঁচো
টেক কারে জয় মহাকাল
এই সেক্টরে আরো অনেক স্টার্টআপস আছে এজন্য আমি ভাবলাম একজন যুব স্টার্টআপ founderএর সঙ্গেও আলোচনা করা যাক যিনি এই জায়গায় খুব ভালো কাজ করছেন
অডিও
নমস্কার আমার নাম রিশভ মালহোত্রা আমি বেঙ্গালুরুতে থাকি
মনকিবাতে ফিটনেস নিয়ে আলোচনা হচ্ছে জেনে আমার খুব আনন্দ হচ্ছে
আমি নিজে fitnessএর জগতে বেলং করি আর বেঙ্গালুরুতে আমাদের একটা স্টার্টআপ আছে যার নাম তাগড়া রহো
আমাদের এই স্টার্টআপ তৈরি করা হয়েছে ভারতের ঐতিহ্যময় ব্যায়ামকে সামনে আনার জন্যে
ভারতের পরম্পরাগত শরীর চর্চায় একটা ভারি অদ্ভুত কসরত আছে যার নাম গদাব্যায়াম আর আমাদের পুরো ফোকাস থাকে গদা এবং মুগুরএর ব্যায়ামের ওপর
লোকে জেনে অবাক হয় যে গদা নিয়ে সমস্ত ট্রেইনিং আপনি কি করে করেন আমি এটুকুই বলতে চাইবো যে গদা ব্যায়াম হাজার হাজার বছরের পুরনো কসরত আর এটা হাজার হাজার বছর ধরেই ভারতে চলে আসছে
আপনারা এটা ছোট বড় নানা আখড়ায় নিশ্চই দেখেছেন আর আমাদের স্টার্টআপ এর মাধ্যমে আমরা এটাকে আধুনিক formএ ফিরিয়ে এনেছি
সারা দেশ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি খুব ভালো রেসপন্সে পেয়েছি
মন কি বাতের মধ্যে দিয়ে আমি এটুকু বলতে চাই যে এটা ছাড়াও ভারতে এমন অনেক পুরনো শরীর চর্চার কৌশল রয়েছে হেলথ আর ফিটনেস এর সঙ্গে যুক্ত নিয়মকানুন আছে যা আমাদের আপন করে নেয়া উচিত এবং সারা দুনিয়ায় সেটা শেখানো উচিত
আমি ফিটনেস জগতের লোক তাই আপনাদের একটা পারসোনাল টিপ দিতে চাই
গদা ব্যায়ামের মধ্যে দিয়ে আপনি আপনার শক্তি শারীরিক ক্ষমতা পশ্চার এবং breathingকে ঠিক করে নিতে পারবেন তাই গদা ব্যায়ামকে জীবনের অঙ্গ করে নিন ও একে এগিয়ে নিয়ে যান
জয় হিন্দ
বন্ধুরা প্রত্যেকে নিজের মতামত তুলে ধরেছেন কিন্তু সবার একটাই মন্ত্র হেলথি থাকুন ফিট থাকুন
২০২৪এর শুরুর মূহুর্তে আপনার কাছে নিজের fitnessএর চেয়ে বড় সংকল্প আর কি হতে পারে
আমার পরিবারবর্গ কিছুদিন আগে কাশীতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যার কথা আমি মন কী বাতের শ্রোতাদের অবশ্যই বলতে চাই
আপনারা জানেন যে কাশী তামিল সঙ্গমম্এ অংশগ্রহণ করতে তামিলনাড়ু থেকে হাজারহাজার মানুষ কাশী পৌঁছেছিলেন
ওঁদের সঙ্গে কথা বলার জন্যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই টুল ভাষিণীর সর্বসমক্ষে প্রথম ব্যবহার করি
আমি মঞ্চ থেকে হিন্দিতে সম্বোধন করছিলাম কিন্তু এ আই টুল ভাষিণীর জন্য ওখানে উপস্থিত তামিলনাড়ুর ব্যক্তিরা সেই সম্বোধনই ঠিক সেই সময়েই তামিল ভাষায় শুনতে পাচ্ছিলেন
এ উপস্থিত মানুষজনকে প্রযুক্তির এই ব্যবহারের পরে বেশ উৎসাহিত লাগছিল
ওই দিন দূর নেই যেদিন কোন একটি ভাষায় সম্বোধন করা হবে এবং জনতা রিয়াল timeএ সেই ভাষণ নিজের ভাষায় শুনতে পাবে
এটা ফিল্মের ক্ষেত্রেও দেখা যাবে যখন সাধারণ মানুষ সিনেমা হলে এ আইএর সাহায্যে রিয়াল টাইম ট্রান্সলেশন শুনতে পাবে
আপনারা আন্দাজ করতে পারছেন যে যখন এই টেকনোলজি আমাদের স্কুলে আমাদের হাসপাতালে আমাদের আদালতে ব্যাপক রুপে ব্যবহৃত হবে তখন কী বিশাল পরিবর্তন আসবে
আমি আজকের যুব প্রজন্মের কাছে অনুরোধ করব যে রিয়াল টাইম translationএর সঙ্গে যুক্ত এআই toolsগুলিকে তারা যেন আরও এক্সপ্লোর করে এবং ১০০ ফুল প্রুফ বানায়
বন্ধুরা এই পরিবর্তনশীল সময়ে আমাদের নিজেদের ভাষাগুলিকে বাঁচাতেও হবে এবং তাদের বৃদ্ধিসাধনও করতে হবে
এখন আমি আপনাদের ঝাড়খন্ডের একটি আদিবাসী গ্রামের কথা বলতে চাই
এই গ্রাম তাদের বাচ্চাদের নিজেদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার লক্ষ্যে একটি অভিনব পদক্ষেপ নিয়েছে
গড়বা জেলার মংলো গ্রামে বাচ্চাদের কুড়ুখ ভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে
এই স্কুলের নাম কার্তিক ওরাঁও আদিবাসী কুড়ুখ স্কুল
এই স্কুলে ৩০০ আদিবাসী বাচ্চা পড়ে
কুড়ূখ ভাষা ওরাঁও আদিবাসী জনজাতির মাতৃভাষা
কুড়ুখ ভাষার নিজস্ব লিপিও আছে যা তোলং সিকি নামে পরিচিত
এই ভাষাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছিল যাকে বাঁচানোর জন্য এই জনজাতি নিজেদের ভাষায় বাচ্চাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়
এই স্কুলটির প্রতিষ্ঠাতা অরবিন্দ ওরাঁও বলেন যে আদিবাসী বাচ্চাদের ইংরেজি ভাষা নিয়ে সমস্যা হত তাই তিনি গ্রামের বাচ্চাদের নিজেদের মাতৃভাষায় পড়ানো শুরু করেন
ওঁর এই প্রচেষ্টায় আরও ভাল ফল পাওয়া শুরু হওয়ার পর বাকি গ্রামবাসীরাও ওঁর সঙ্গে যুক্ত হয়ে যান
নিজেদের ভাষায় পড়াশোনা করার কারণে বাচ্চাদের শেখার গতিও বেড়ে যায়
আমাদের দেশে বহু বাচ্চা ভাষাগত সমস্যার জন্য পড়াশোনা মাঝপথে ছেড়ে দিত
এই ধরণের অসুবিধেগুলি দূর করতে নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতি থেকেও সাহায্য পাওয়া যাচ্ছে
আমাদের প্রচেষ্টা এই যে ভাষা কোন বাচ্চার শিক্ষা ও অগ্রগতির ক্ষেত্রে যেন না বাধা হয়ে দাঁড়ায়
বন্ধুরা যুগে যুগে আমাদের ভারতভূমিকে ভারতের গুণী কন্যারা গৌরবান্বিত করেছে
সাবিত্রী বাঈ ফুলেজী এবং রানী বেলু নাচিয়ারজী দেশের এমনই দুই মহান কন্যা
তাঁদের ব্যক্তিত্ব এমনই প্রকাশ স্তম্ভের মত যে সর্ব যুগে নারী শক্তিদের এগিয়ে চলার রাস্তা দেখায়
আজ থেকে আর কয়েকদিন পরেই তেসরা জানুয়ারি আমরা এঁদের জন্মজয়ন্তী পালন করবো
সাবিত্রীবাঈ ফুলেজীর নাম স্মরণে আসতেই শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর যোগদানের কথাই মনে আসে
তিনি বরাবর মহিলা এবং বঞ্চিতদের শিক্ষার জন্যে সোচ্চার ছিলেন
তিনি সমসময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন এবং সেই সময়ের ভুল প্রথার বিরুদ্ধে মুখর ছিলেন
শিক্ষার মাধ্যমেই সমাজের সশক্তিকরণ সম্ভব এই ছিল তাঁর দৃঢ় বিশ্বাস
মহাত্মা ফুলেজীর সঙ্গে তিনি মেয়েদের জন্যে বেশ কয়েকটি স্কুল নির্মাণ করেছিলেন
তাঁর কবিতাগুলি মানুষকে সচেতনতার এবং আত্মবিশ্বাসে ভরিয়ে তুলতো
মানুষ একে অপরকে সাহায্য করবে এবং প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হবে এমনটাই আশা করতেন তিনি মানুষের কাছে
তিনি কতটা দয়ালু ছিলেন তা শব্দের মাধ্যমে প্রকাশ করা অসম্ভব
মহারাষ্ট্রে যখন আকাল এসেছিল তখন সাবিত্রী বাঈ এবং মহাত্মাফুলেজী তাঁদের দরজা সাহায্যপ্রার্থীদের জন্যে খুলে দিয়েছিলেন
সামাজিক ন্যায়ের ক্ষেত্রে এমন উদাহরণ কমই দেখতে পাওয়া যায়
যখন সেখানে প্লেগের ভয় দেখা দিল সেসময়ে তাঁরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলেন
এর ফলে তাঁরা নিজেরাও প্লেগে আক্রান্ত হয়েছিলেন
মানবতার প্রতি উতসর্গীকৃৎ তাঁদের জীবন আমাদের আজও প্রাণিত করে
বন্ধুরা বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন যাঁরা সেই মহান ব্যক্তিত্বদের মধ্যে রানী বেলু নাচিয়ারও একটি নাম
আমার তামিলনাড়ুর ভাই বোনেরা আজও তাঁকে বীরা মঙ্গাই অর্থাৎ বীর নারী নামেই স্মরণ করে
ইংরেজদের বিরুদ্ধে সাহসীকতার সঙ্গে লড়াই করে রানী বেলু নাচিয়ারজী যে পরাক্রম দেখিয়েছেন তা আমাদের প্রেরণা যোগায়
ইংরেজরা শিবগঙ্গা সাম্রাজ্যে হামলা করে সেখানকার রাজা তাঁর স্বামীকে হত্যা করে
রানীজী এবং তাঁর কন্যা কোনক্রমে সেখান থেকে পলায়ন করেন
তিনি সংগঠন গড়ে তুলতে এবং মুরুদু ব্রাদার্স অর্থাৎ নিজের কমান্ডারদের সঙ্গে সেনাবাহিনী তৈরি করতে কয়েক বছর অতিবাহিত করেন
তিনি সম্পূর্ন প্রস্তুতির সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং সাহসিকতা ও সংকল্প শক্তির সঙ্গে লড়াই করেন
রানী বেলু নাচিয়ারের নাম তাঁদের মধ্যে আসে যাঁরা সম্পূর্ন মহিলাদের নিয়ে সেনাদের গ্রুপ তৈরী করেছিলেন
আমি এই দুই বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানাই
আমার পরিবারবর্গ গুজরাটে ডায়রার একটা রীতি আছে
সারারাত হাজারো মানুষ ডায়রাতে জড়ো হয়ে বিনোদনের মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করে
এই ডায়রাতে লোকসংগীত লোকসাহিত্য এবং হাস্যরসের ত্রিসঙ্গম সবার মনকে আনন্দে ভরিয়ে দেয়
এই ডায়রার একজন প্রসিদ্ধ শিল্পী হলেন ভাই জগদীশ ত্রিবেদীজী
ভাই জগদীশ ত্রিবেদীজী প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কৌতুক শিল্পী হিসাবে তাঁর প্রভাব প্রতিষ্ঠা করেছেন
সম্প্রতি আমি ভাই জগদীশ ত্রিবেদীজীর কাছ থেকে একটি চিঠি পেয়েছি এবং এঁর সঙ্গে তিনি তাঁর একটি বইও পাঠিয়েছেন
বইটির নাম হল সোশিয়াল অডিট ওএফ সোশিয়াল সার্ভিস
এই বইটি খুবই অনন্য
এই বইটিতে হিসেব নিকেষ রয়েছে এই বইটি একধরণের ব্যালান্স Sheet
গত ৬ বছরে ভাই জগদীশ ত্রিবেদীজী কোন কোন অনুষ্ঠান থেকে কত আয় করেছেন এবং কোথায় কোথায় খরচা করেছেন তার সম্পূর্ণ লিখিত হিসাব বইটিতে রয়েছে
এই ব্যালান্স শীট এই জন্য অনন্য কারণ উনি ওঁর সম্পূর্ণ আয় এক এক টাকা সমাজের জন্য স্কুল হাসপাতাল লাইব্রেরি বিশেষ ভাবে সক্ষম মানুষদের সঙ্গে যুক্ত সংস্থায় সমাজসেবার কাজে খরচ করেছেন এই পুরো ৬ বছরের হিসাব রয়েছে
যেমন বইটির এক জায়গায় লেখা আছে ২০২২ সালে তিনি তাঁর অনুষ্ঠান থেকে প্রাপ্ত ২ কোটি পঁয়ত্রিশ লক্ষ ঊনআশি হাজার ছয়শ চুয়াত্তর টাকা আয় করেছেন
আর এই ২ কোটি পঁয়ত্রিশ লাখ ঊনআশি হাজার ছয়শ চুয়াত্তর টাকা তিনি খরচ করেছেন স্কুল হাসপাতাল লাইব্রেরি তে
এক পয়সাও নিজের কাছে রাখেননি
আসলে এর পিছনেও একটা মজার ঘটনা আছে
এমনটা হয়েছিল যে একবার ভাই জগদীশ ত্রিবেদীজী বলেছিলেন যে তিনি ২০১৭ সালে যখন তাঁর ৫০ বছর বয়স হবে তারপরে তিনি তাঁর অনুষ্ঠান থেকে অর্জিত আয় ঘরে নেবেন না বরং সমাজে ব্যয় করবেন
২০১৭ সালের পর থেকে এখনও পর্যন্ত তিনি প্রায় পৌনে নকোটি টাকা আলাদা আলাদা সামাজিক ক্ষেত্রে ব্যয় করেছেন
একজন হাস্য কৌতুক শিল্পী তাঁর কথা দিয়ে সবাইকে হাসতে বাধ্য করেন
কিন্তু তিনি যে নিজের ভিতর কতটা সংবেদনশীলতাকে বাঁচিয়ে রেখেছেন তা ভাই জগদীশ ত্রিবেদীজীর জীবন থেকে স্পষ্ট
জানলে অবাক হবেন যে তাঁর PHDর তিনটি ডিগ্রিও রয়েছে
তিনি ৭৫টি বই লিখেছেন যার মধ্যে অনেকগুলি বই যথাযথ সম্মানও পেয়েছে
তিনি তাঁর সামাজিক কাজের জন্য অনেক পুরস্কারেও ভূষিত হয়েছেন
আমি ভাই জগদীশ ত্রিবেদীজীকে তাঁর সামাজিক কাজের জন্য অনেক শুভকামনা জানাই
আমার পরিবারবর্গ অযোধ্যায় রামমন্দিরকে কেন্দ্র করে সারা দেশে উৎসাহ ও উত্তেজনার সঞ্চার হয়েছে
দেশবাসী নিজেদের ভাবনা বিভিন্ন ভাবে ব্যক্ত করছেন
আপনারা দেখে থাকবেন বিগত কিছুদিন ধরে শ্রীরাম ও অযোধ্যাকে কেন্দ্র করে বিভিন্ন গান ও ভজনের রচনা করা হয়েছে
বহু মানুষ নতুন কবিতাও লিখছেন
এদের মধ্যে যেমন অনেক অভিজ্ঞ শিল্পীরা রয়েছেন তেমনি রয়েছেন তরুণ শিল্পীবৃন্দ যাদের সৃষ্টি করা ভজন মন কেড়ে নিচ্ছে
এগুলির মধ্যে কিছু গান ও ভজন আমিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি
মনে হচ্ছে যেন অতলনীয় শৈলীর মাধ্যমে কলাজগৎ এই ঐতিহাসিক মুহূর্তের সহযোগী হচ্ছে
আমার মনে একটি কথা আসছে যে আমরা কি এই সমস্ত রচনা গুলিকে একটি কমন hashtagএর মাধ্যমে শেয়ার করতে পারি আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে শ্রী রাম ভজন দিয়ে আপনারা নিজেদের রচনা সোশ্যাল মেডিয়াতে শারে করুন
এই সংকলনটি ভাবনার এবং ভক্তির এমন একটি প্রবাহ সৃষ্টি করবে যার স্পর্শে সবাই রামময় হয়ে উঠবে
আমার প্রিয় দেশবাসী
মন কি বাতে আজ এটুকুই
২০২৪ কেবলমাত্র কিছু ঘন্টার অপেক্ষায়
ভারতবর্ষের উপলব্ধি প্রত্যেক ভারতবাসীর উপলব্ধি
পঞ্চপ্রাণকে মাথায় রেখে ভারতের উন্নয়নের জন্য আমাদের ক্রমাগত কাজ করতে হবে
আমরা যে কাজই করি না কেন যে সিদ্ধান্তই নিই না কেন আমাদের সর্বোপরি উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে এতে আমাদের দেশ কি পাবে দেশের কি লাভ হবে রাষ্ট্র প্রথম নেশন First এটাই একমাত্র মন্ত্র এর থেকে বড় কোনো মন্ত্র নেই
এই মন্ত্রের অনুপালন করে আমরা ভারতীয়রা আমাদের দেশকে উন্নয়নের পথে নিয়ে যাব আত্মনির্ভর করে তুলবো
আপনারা সকলে ২০২৪এ সাফল্যের নতুন শিখর জয় করুন সকলে সুস্থ থাকুন ফিট থাকুন আর খুব আনন্দে থাকুন আমি এই প্রার্থনাই করি
২০২৪ এ আমরা আবারো দেশের মানুষের নতুন উপলব্ধি নিয়ে চর্চা করব
অনেক অনেক ধন্যবাদ